নমস্কার
এই টিউটোরিয়াল এ আমরা জীয়োজেব্রা ব্যবহার করে রেডিয়ানস এবং বিভাগসেক্টরস এর উপর কাজ করব
এই টিউটোরিয়ালটির উদ্দেশ্য আপনাকে জীয়োজেব্রা ইনপুট বারের সাথে পরিচয় করানো এবং রেডিয়ানস এর উপর পাঠের মাধ্যমে ইনপুট বারের মধ্যে কমান্ডগুলি ব্যবহার করা
জীয়োজেব্রা আরম্ভকারী দয়া করে spoken tutorialঅর্গ ওয়েবসাইটে ইন্ট্রোডাকশন টু জীয়োজেব্রা এবং কোণ এবং ত্রিকোণ এর মূলসূত্র পড়ুন
এই টিউটোরিয়াল এ আমি উবুন্টু সংস্করণ 1004 ল্টস এবং জীয়োজেব্রা সংস্করণ 3240 এর উপর কাজ করছি
এই পাঠে আমরা বুঝব যে রেডিয়ান এর অর্থ কি এবং রেডিয়ান কিভাবে আঁকব
চাপ এর দৈর্ঘ্য এবং অন্তরিত কোণের মধ্যে সম্পর্ক সম্বন্ধে বুঝব
এবং একটি বিভাগের ক্ষেত্রফল গণনা করার একটি নির্দেশিত কাজ সম্পন্ন করব
আমরা জীয়োজেব্রাতে নিম্নলিখিত সরঞ্জামগুলি ব্যবহার করব সার্কেল উইথ সেন্টার এন্ড রেডিয়াস সার্কুলার এআরসি উইথ সেন্টার বেতভীন ত্ব পয়েন্টস এবং সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস অন্য উপায়েড্রয়িং কমান্ডকে ইনপুট বারের মধ্যে লিখেও ব্যবহার করতে পারি
এই জীয়োজেব্রা উইন্ডোর মধ্যে এখন আমরা সার্কেল উইথ সেন্টার এন্ড রেডিয়াস ব্যবহার করে 5 এককের একটি বৃত্ত আঁকব
আমি সার্কেল উইথ সেন্টার এন্ড রেডিয়াস এর উপর টিপব আমরা কেন্দ্রকে মূলবিন্দুর উপর নির্বাচন করব ব্যাসার্ধ 5 একক
আমি এখন বৃত্তের উপর দুই বিন্দু B এবং C আঁকব
এখন আমরা এই দুটো বিন্দুর মাঝে একটি চাপ সম্পূর্ণ করব আমি চাপ আঁকার জন্যে সার্কুলার এআরসি উইথ সেন্টার বেতভীন ত্ব points এর উপর টিপব
আমি কেন্দ্র aবি এবং C এর উপর টিপব
এটি চাপকে সম্পূর্ণ করে
উল্লেখ্য যে চাপ দৈর্ঘ্য হয় d 583 একক
এখন আমরা এই চাপ মুছে ফেলবো এবং এটা অন্য উপায়ে গঠন করব
এছাড়া এখানে ইনপুট বারের মধ্যে একটি কমান্ড লিখেও চাপ নির্মাণ করা যেতে পারে
এখানে এই আয়তক্ষেত্রাকার বাক্সটি ইনপুট বার
ইনপুট বারের আগে 3টি ড্রপ ডাউন বাক্স আছে
এখানে আপনি কিছু ফাংশনের পরিচয় কিছু পরামিতি নির্ধারিত করতে পারেন এবং এটি হল কমান্ড কি যেখানে আপনি জীয়োজেব্রা উইন্ডোতে আঁকা সম্পন্ন করতে পারবেন
এখন আমি এখানে এআরসি লেখা শুরু করব আপনি লক্ষ্য করবেন যে এটি আমার জন্য কমান্ড সম্পন্ন করেছে
আমি এই কমান্ডকে এখানে ড্রপ ডাউন বাক্স থেকেও দেখতে পাবো
আমি arc এ টিপব আপনি লক্ষ্য করবেন যে কমান্ড এখানে বর্গাকার বন্ধনীর সঙ্গে প্রদর্শিত হচ্ছে
যদি আমি বর্গাকার বন্ধনীর মাঝখানে টিপি এবং enter ক্লিক করি এই কমান্ডের জন্য শব্দবিন্যাস এখানে প্রদর্শিত হবে
এখন চাপের জন্য আমরা যে শব্দবিন্যাস ব্যবহার করব তা বৃত্ত এবং দুটি বিন্দুকে সংজ্ঞায়িত করার জন্যে
আমাদের বৃত্তের নাম এবং দুটি বিন্দুকে সংজ্ঞায়িত করতে হবে যাদের মাঝে আমরা চাপ চাই
বীজগণিত ভিউ থেকে আমরা দেখতে পারি যে বৃত্তকে ছোট হাতের c হিসাবে উল্লেখ করা হয়েছে এবং বিন্দু যাদের মধ্যে আমরা চাপ bসি আঁকতে চাই উভয় বড় হাতের অক্ষরে উল্লেখ করা হয়েছে
সুতরাং আমরা এখানে কমান্ড লিখব ArccBc এবং enter টিপব
জীয়োজেব্রা কেস সেনসিটিভ
এখন চাপের রঙ এবং বেধ পরিবর্তন করা যাক যা আমরা এখানে বস্তুর বৈশিষ্ট্যাবলী থেকে যুক্ত করেছি
আমরা color এ যাব আমরা এটিকে লাল হিসাবে নির্ধারিত করব
শৈলী থেকে আমরা বেধ বৃদ্ধি করব
উল্লেখ্য যে চাপ এখন একটি গাঢ় লাল পুরু চাপ হিসাবে প্রদর্শিত হচ্ছে
এখন আমরা দুটি রেখাংশ আব এবং এসি আঁকব
আমরা আবার এটিকে দুটি উপায়ে করব
আমরা এখানে সেগমেন্টস বেতভীন ত্ব points এ টিপব এবং A এবং B তে ক্লিক করব
এটি রেখাংশ AB কে সম্পূর্ণ করে
আমরা রেখাংশের জন্য ইনপুট বার থেকে একটি কমান্ড ও লিখতে পারি
আমরা রেখাংশ AC কে সম্পূর্ণ করার জন্যে রেখাংশ A C করব
এখন আমরা চাপ বিসি সম্পন্ন করে ফেলেছি রেখাংশ আব এবং এসি এবং বিভাগ বিএসি আঁকুন
এখন চাপ BC এর দ্বারা A তে অন্তরিত কোণ সংজ্ঞায়িত করব
আমরা এই কোণকে α বলবো
আমরা এটিকে এখানে ড্রপ ডাউন বাক্স থেকে নির্বাচন করব
কোণ কমান্ড হল B আ C যখন আমরা জীয়োজেব্রাতে কোণকে সংজ্ঞায়িত করি তখনও আমরা কোণের নামাঙ্কনের জন্যে প্রমিত কোণ অনুসরণ করব
আমরা এখানে লক্ষ্য করব যে কেন্দ্রে অন্তরিত কোণ α র মান হল 6678 ডিগ্রী
এখন এক রেডিয়ানকে বর্ণিত করতে পারেন যা কেন্দ্রে অন্তরিত কোণ যখন অন্তরিত কোণের চাপের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান হয়
এখানে অপশন এ গিয়ে এবং কোণের একককে রেডিয়ানস এ সংজ্ঞায়িত করে যদি আমরা কোণের একককে রেডিয়ানস এ নির্ধারিত করি আমরা এখন পাবো যে α র মান 117 Rad
1 Rad এর কাছাকাছি আনার জন্যে আমরা এখন চাপের দৈর্ঘ্য পরিবর্তন করব
উল্লেখ্য যে চাপ এর দৈর্ঘ্য হল d 5 একক এবং কেন্দ্রে অন্তরিত কোণ α র মান হল 1 Rad
আমরা 1 রাদ কে সংজ্ঞায়িত করে ফেলেছি আমরা এও দেখেছি যে এই সেই কোণ যা অন্তরিত হবে যখন চাপ দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান হবে
1 রাদ এর মান ডিগ্রীতে কত হয়
আমি শুধু সামান্য এটিকে জুম আউট করেছি
এখন চলুন এই চাপের দৈর্ঘ্য একটি অর্ধবৃত্তের দৈর্ঘ্যের মত পরিবর্তন করি সুতরাং চাপ দৈর্ঘ্য হল π a যেখানে a হল বৃত্তের ব্যাসার্ধ
তার আগে আমি কোণের একককে পুনরায় ডিগ্রীতে নির্ধারিত করব কারণ আমরা 1 Rad এর মান ডিগ্রীতে পেতে চাই
আমরা লক্ষ্য করব যে যখন চাপ দৈর্ঘ্য π aযা একটি অর্ধবৃত্ত তখন α র মান 18021 ডিগ্রী
এবং আমি যদি এই বৃত্তটি সম্পূর্ণ করি আমরা লক্ষ্য করব যে কোণ α প্রায় 360 ডিগ্রী হবে
সুতরাং আমরা এই দুটি থেকে লক্ষ্য করছি যে 1 রাদ এর মান 5732 ডিগ্রী হবে
এখন আমরা চাপ দৈর্ঘ্য ব্যাসার্ধ ও অন্তরিত কোণের মধ্যে সম্পর্ক সম্বন্ধে বুঝব
তার জন্য α5732 এর মান বিভাজিত করে আমরা রেডিয়ান এ অন্য একটি কোণের মান θ নির্ধারিত করব
উল্লেখ্য যে রেডিয়ান এ θ র মান হল আসলে কোণের মান
তবে বিন্যাসের অসুবিধার কারণে এটি এখানে একটি ডিগ্রী চিহ্নের সাথে প্রদর্শিত হচ্ছে
আমরা θ র ব্যবহার এই ভাবেই চালিয়ে যাবো এবং কোণের একক রেডিয়ানস এ পরিবর্তন করব না কারণ আমরা চাপ দৈর্ঘ্য এবং অন্তরিত কোণ ব্যবহার করে একটি সূত্র ব্যাখ্যা করতে চাই
বিন্যাসের অসুবিধার দরুন এই সূত্র শুধুমাত্র এই ভাবে ব্যাখ্যা করা যেতে পারে
এখন সূত্র যা চাপ দৈর্ঘ্যকে অন্তরিত কোণের সাথে সম্পর্কিত করে তার পরিচয়ের জন্যে আমরা জীয়োজেব্রা উইন্ডোতে লেখা সন্নিবেশ করব
কিভাবে লেখা লিখবে তার পরিচয়ের জন্যে দয়া করে কোণ এবং ত্রিকোণ এর মূলসূত্রের উপর টিউটোরিয়ালটি দেখুন

এখন লক্ষ্য করুন যখন আমি চাপ দৈর্ঘ্য পরিবর্তন করি আপনি লক্ষ্য করবেন যে θ এর মান পরিবর্তন হয়ে যায় এবং চাপ দৈর্ঘ্য এবং অন্তরিত কোণের মধ্যে সম্পর্ক drθ হয়ে যায় যেখানে d হল r হল চাপ দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ এবং θ হল রেডিয়ানস এ কেন্দ্রের মধ্যে অন্তরিত কোণ
এখন আমরা যা শিখেছি তার বোঝার শক্তি বাড়ানোর জন্যে আমরা একটি নির্দেশিত কাজ দেখব
আমরা যা শিখেছি তা ব্যবহার করে প্রদর্শন করুন যে কিভাবে একটি বিভাগ এর ক্ষেত্রফল ½ আ2 θ হয়
যেখানে a হল ব্যাসার্ধ θ হল রেডিয়ান এ কেন্দ্রের মধ্যে অন্তরিত কোণ এবং সূত্র হল ক্ষেত্রফল ½ আ2 θ একটি ছোট ইঙ্গিত এই নির্দেশিত কাজ সম্পন্ন করার জন্যে এই যে বিভাগ এর ক্ষেত্রফল চতুর্থাংশের সাথে তুলনা করা
নির্দেশিত কাজ যখন সম্পন্ন হয়ে যাবে তখন এরকম দেখাবে
আমরা এখানে বিভাগ এর ক্ষেত্রফল চতুর্থাংশের সাথে তুলনা করে গণনা করতে চাই
আমি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে ধন্যবাদ জানাই যা তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
আরও তথ্য এখানে পেতে পারেন
জীয়োজেব্রার এই টিউটোরিয়াল এ আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ
আমি কৌশিক দত্ত